বাইরে ইস্কুটি বাইক এবং বিভিন্ন ধরনের চলাচল করার জিনিস আছে

এখানে ভবনটিতে নীল রঙের লাইটিং লাগানো আছে।

ফ্রিজ -টির মধ্যে কমলা আপেল মিষ্টি অনেক কিছু জিনিস সুন্দরভাবে সাজানো এবং গুছানো।

এক সাইড -এ রঙবেরঙ্গের জিরো পাওয়ার লাইট আছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোনো একটি হোটেল ।

এখানে একটি মানুষ ফোটো তুলছে পিছন দিক থেকে।

পার্কের গেট -টিতে বড় করে লেখা আছে চিলাপাতা জঙ্গল ক্যাম্প ।

এবং দেওয়ালটি নীল রঙের করা আছে।

ভবনটির কাঠগুলো সবুজ রঙ্গের এবং ওপরে একটি টিনের ছাউনি আছে।

এই ছবিটির মধ্যে একটি শপিংমল দেখা যাচ্ছে।

একটি বড়ো ছাতার নীচে একটি লোক টেবিল নিয়ে বসে আছে।

এখানে মিক্সার মেশিন ছাড়াও অন্যান্য জিনিসপত্রও রয়েছে যেমন প্রেসার কুকার গ্যাস ।

টেবিল -টির উপরে একটি পাহনির বোতল রয়েছে।

বিশ্রাম ঘরটি অনেক পুরনো এবং হলুদ কালার ।

এই ছবিটির মধ্যে কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে।

একটা উপরে বড় সিঁড়ি বা রাস্তা ও পুল দেখা যাচ্ছে।

চারিদিকে সবুজ গাছপালায় ভরা।

পিছন দিকে জঙ্গল এবং বড় পাহাড় দেখা যাচ্ছে।

গাছগুলোর চা অর্ধেক দেখা যাচ্ছে ছাদের ওপর থেকে।

লোকটি হয়তো নাচ করবে সেই মোমেন্ট -এ ফোটো -টা তোলা হয়েছে।

এইটি দেখে মনে হচ্ছে এটি কোন একটি বাজার।

একটি মহিলা মাক্স পরে হাঁটছে এবং হাতে একটি লাল রঙের ব্যাগ আছে।

এই ছবিটিতে একটি বড় ভবন দেখা যাচ্ছে।

ভিতরে অনেকজুলো জিনিসপত্র সাজানো এবং গোছানো রয়েছে।

এই ছবিটিতে একটি বড় শপিং মল দেখা যাচ্ছে।

বাইরে অনেক কয়েকজন মানুষকে দেখা যাচ্ছে।

পিছনদিকে ফ্রিজ দেখা যাচ্ছে ছবিটির মধ্যে।

নীচের মধ্যে একটি নৌকা ভেসে যাচ্ছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোনো একটি বাস স্টপ ।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোনো মাছ বাজার । এই মাছ বাজারের মধ্যে অনেক মাছুয়া মাছ বেচতে এসেছে।

এখানে মাছগুলি খুব সুন্দর করে গোছানো।

এই জিম -এর মধ্যে এখনো পর্যন্ত কেউ উপস্থিত নয়।

রুমালগুলো একটি স্টিক দ্বারা সাজানো আছে।